পশ্চিমবঙ্গ এলিয়েন education TN anti bill

সমস্যা কি committee কি করবে

এরপর কি RRB পরীক্ষা Country advisory

কি হয়েছে? Commission দ্বারা উত্থাপিত উদ্বেগ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

বিদ্যা দেবেনা যোজনা UNICEF দেশগুলির কাছে স্কুল গুলি পুনরায় খোলার আবেদন করেছে ই সক্ষম

Hello হ্যাঁ শুনতে পাচ্ছি, তো অনেক দিন পর হা হা বল

হা এখন মোটামুটি ঠিক ঠাক আছি কারন এইতো recent কিছুদিন একটু কাজ বাজ নিয়ে একটু সমস্যা চলছিল, তুমি তো জানোই এই মুহূর্তে Lockdown হওয়ার কারে অনেকের কাজ বাজ নেই। তো এই কাজের নিয়ে একটু tension এ ছিলাম এখন বর্তমানে একটা কাজ পেয়েছি, যেটা workfromhome এই করছি। আহ দেখা যাক কতদিন এটা continue থাকে। অনেক দিন তোর সাথে কথাই হয় না। হ্যাঁ

হ্যাঁ, না না actually আমিও অনেকদিন phone করতে

কারন ওটা office এ গিয়ে করতে হত। তো কভিড এর কারনে office টা পরোপুরি বন্ধ হয়ে যায় তো তারপরে আমি online কিছু job এর জন্য interview দিয়েছিলাম আহ তিন চার জায়গায় interview দিয়েছি ওখান থেকে এক জায়গায় select ও হলাম, তো অরা বলল work from home আহ এখন কোন রকম দু তিন বছর office খোলার chance নেই। তাই আমি work from home এর টাই prefer করলাম। তো কারন এই মুহূর্তে মনে হয় না office গিয়ে কাজ করাটা সম্ভব হবে কারন আবার কখন lockdown দেবে, আবার কভিড এর জন্য কি নিয়ম শুরু হবে তাই জন্য ভাবলাম যে work from home যেটা পাচ্ছি সেটাই আপাতত করি। তো তোমারও কি কারন একটা জিনিস

প্রয়োজন পরে না। extra আনুসাঙ্গিক খরচ টাও কম হয়। অবশ্যই।

ছটায় শেষ।

অবশ্যই আমিও এই দিক গুলো একটু ভেবে দেখলাম, যে এই মুহূর্তে work from home টাই মনে হচ্ছে আহ better হবে। আর দেখলাম যে ওরা salary এতেও খুব একটা কিছু changes রাখছে না, যে হয়ত office এ গেলে বেশি salary দেবে থাকলেও salary কম দেবে এমনটাও নয়। তো এখন আমি ওইটাকেই prefer করলাম, কিন্তু ভাবছি পরবর্তী যারা হয়ত job করবে বা পরবর্তী generation যারা আসছে তারা কি এই system এ পুরোপুরি নিজেদের তৈরি করতে পারবে এ~এই ভাবে job করাটা? যেটার

অবশ্যই। একটা properly time দিতে পারে family কে। সে time টা

involve থাকতে পারে। আর একটা জিনিস কি এর পর যদি

হ্যাঁ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

যেতে চাইছে

যদি আধা ধন্টা বেশি ও কাজ করতে

একদম, কারন এই এ~এটাতে আমিও একমত।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 office থেকে বেড়িয়ে তোমাকে আবার এক ঘণ্টা time লাগবে বাড়ি ফিরতে, মানে ন ঘণ্টা office কাজের time প্লাস আরও দু ঘণ্টা যাতায়াত মানে total তোমার এগারো ঘণ্টা লাগছে। কিন্তু সেটা যদি আমি work from home এই থাকি তাহলে আমার total যদি আমি count করি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 যার একটু দূরে বাড়ি

আর যদি morning shift হয় তো কি ধরনের সমস্যা হয় দেখেছিস? হ্যাঁ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

অবশ্যই সাটাই চলছে হ্যাঁ কারন যতটা reputated company থাকবে তাদের ও একটা কাজের process থাকে, তো সেই সমস্ত দিক দিয়ে দেখলেও হ্যাঁ কিছুটা ওদেরও কিছু করার নেই। কারন যদি process ই ওরকম থাকে যে এই মুহূর্তে এত candidate নিয়ে কাজ করাতে পারবে না। work form home এর কারনে হয়তো ওদের সমস্যা আছে তাই ছাটাই করে দিচ্ছে। অনেক রকম নিয়ম থাকে না যেমন হয়তো আমি যেখানে এখন job পেয়েছি তারাও হয়তো prefer করছে। যে office এ বসে কাজ করলে হয়তো আমাদের যে চা খাওয়ার জন্য বা tiffin এর জন্য যে টুকু time ওদেরকে দিতে হতো বা serve serve করার জন্য যে servant গুলো থাকতো but চা টা খাওয়ার জন্য যে company চা টা খেতাম সেগুলো ওদের ও save হয়ে যাচ্ছে, electric save হচ্ছে বা আমাদের যে system টা দিত কাজ করার জন্য, সেই system এ যে electricity সেগুলো আহ পুরোপুরি টা ওদের দিতে হচ্ছে না। আর system নিজের থেকেই নাও বা নিজের থেকেই শুধু কোন রকম data বা broadband যদি নিয়ে থাকো সেটার reimbursement দিয়ে দিচ্ছে অফিস। এই একটা সুবিধা আছে, যদি দেখ যে অফিস এর দিক দিয়ে তাহলে অবশ্যই অফিসের অনেক টাই মুনাফা আছে।

দেখ এখন অগুলো গাড়ি ভাড়া

হ্যাঁ এই নয় কি তার কাজের quality খারাপ হয়েছে এর quality কিন্তু

হ্যাঁ তো দেখা যাক এইটা। অবশ্যই তো এখন তুমিও কি same এই হ্যাঁ Hello

এখন কি তুমিও same এই work from home এই আছো?

ল তোমারও same অভিজ্ঞতা হবে যেটা।

অবশ্যই।

কেননা তো এখন হ্যাঁ অবশ্যই শুধু এটা আমার তরফ থেকে save নয়, অবশ্যই এটা শুধু আমার save নয়। আমার যেমন save সেরকম অফিসের ও save আছে। দু তরফের save আছে যার জন্য হয়তো আমরা সহমত হয়েছি যে হ্যাঁ এভাবে কাজ করতে আমরা প্রস্তুত। কারন ভাবনা আজ থেকে চার থেকে চার বছর বা সাড়ে তিন বছর আগে এরকম কোন facility ছিল না, যে work from home থাকবে, হতে পারে হয়তো আহ major কিছু ছিল, যেমন হয়তো আহ কোন pregnancy case এ যেমন ছিল যে হ্যাঁ, এরকম তুমি দু বা একমাস work from home এ কাজ করতে পারো, বা তোমার আহ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 যেটা আমাদের কভিড শেখা। যে হ্যাঁ বাড়িতে বসেও নিজের setup করে আহ অফিস টাকে পুরো continue করা যায়। সেটাই তো সেক্ষেত্রে কেননা তো এটা কিনু শুধু মাত্র আহ মানে, হ্যাঁ এই যে condition টা হ্যাঁ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

আবার যে

হতে পারে না ও

অবশ্যই। হ্যাঁ, এটা অবশ্যই। অবশ্যই, কিন্তু যেমন covid এর সময় এগুলো আমাদের একটু সুবিধা পেলাম যে হ্যাঁ বাড়ি থেকে বসে কাজ করছি কিন্তু আহ same condition কিন্তু student দের ক্ষেত্রে problem হয়ে যাবে যে, এ বছর মানে এই last দু তিন বছর covid এর সময় যারা exam দিয়ে pass করল। তারা যদি পরবর্তী job করতে যায় তাহলে কিন্তু একটু তাদের সমস্যায় পরতে হবে। কারন আহ এই মুহূর্তে কি হয়েছে ওরা online exam টা দিয়েছে হয়তো অনেক রকম help পেয়েছে যার জন্য হয়তো ninety ninetyfive ninetyseven এরকম average mark নিয়ে ওরা pass করেছে। যেটা হয়তো আমরা sixty বা sixty five mark নিয়ে pass করেছি but যখন ওরা exam দিতে যাবে হয়তো number ওদের অনেক টাই কিন্তু ওদের অভিজ্ঞতা অতোটা নেই। কারন আমাদের যেটা last আহ west bengal থেকে ঘোষণা করেছিল যে সরকারি চাকরির জন্য যারা apply করবে, এই দু হাজার আহ দু হাজার সালের দু হাজার বাইশ সালে যারা exam দিয়েছে এবং ninety ninety five percent marks পেয়েছে। তারা যদি exam এ apply করতে চায় তাহলে কিন্তু সেক্ষেত্রে এদের এই marksheet গুলো কার্যকরী হবে না। কারন সরকারের থেকে বলে দেওয়া হয়েছে কারন marks তো ওদের automatic বেড়ে এসছে online exam এ ওরা অনেক রকম help পেয়ে marks টাকে বাড়িয়েছে। তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রেও কিন্তু job এর জন্য অনেকটাই সমস্যা হবে। আহ দাদা আমি কিন্তু আহ তোমার কথা শুনতে পেলাম না, আরেকবার যদি বল।

অবশ্যই অবশ্যই, কারন সে বিষয় টা আমারও মনে হল যে, আমরা ধরো exam দেওয়ার সময় অনেক রকম আহ rules মেনে আমরা স্কুলে হোক কলেজে গিয়ে exam টা দিয়েছি, but covid situation এ অগুলো দেয়নি ওরা। ওরাও facility পেয়ে exam দিয়েছে বা কি হয়েছে covid এর সময় exam ও নেয়া হয়নি, একটা average marks দিয়ে pass করিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে একটা নিজের পরিক্ষা দিয়েও অভিজ্ঞতা আর শুধু marks দিয়ে অভিজ্ঞতা দুজনের তো same হবে না, ওটাতো আলাদা হবে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 আর সরকারি job আছে না। একদম। একদম, কারন এই recent যদি তুমি দেখ যে আহ হ্যাঁ বল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 সমস্ত কিছু pass করার পরেও ওদের এখনও কোন রকম আহ মানে নিয়োগপত্র দেওয়া হয় নি। এটাত আমি news খুল্লেই আমি দেখতে পাচ্ছি। তো condition এ ভাবও না আমরা যদি কখনও সরকারি চাকরির জন্য apply করি, তাহলে তো আমরা একুশ বছর বয়সে graduation complete করলাম, তারপর আমরা প্রশিক্ষন নিয়ে আরও দু তিন বছর পরে আমরা exam এর জন্য prepare হয়ে গেলাম, exam ও দিলাম, মানে পচিশ ছাব্বিশ বছর বয়সে, তারপর যদি আমরা এগারো বছর wait করি তাহলে আমার তো এমনি চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যাবে, তখন আবার সরকার কি বলবে যে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

তো চাকরির ক্ষেত্রে টাও এখন এইরকম হয়েছে অবশ্যই

আমাদের এখানে তো সে non government এর ও ভাল job নেই। হ্যাঁ সেটাই

চাকরির ন্যন্নতম যে salary টা সেটাও কম।

অবশ্যই

অবশ্যই হ্যাঁ সেটাই অবশ্যই কারন এতটা

বা salary তে যেটা হয় যে others সম্পূর্ণ রকম bonus বা HR এগুলো যে সমস্ত থাকে সেগুলো যদি ওরা একটু high করে তাহলে একটু ভাল হয় কারন এখন বেশির ভাগ সব বেসরকারির উপর depend করছে। হ্যাঁ যাদের family সুত্রে আছে সরকারি চাকরি তারা একটু facility পেয়েই যায় family সুত্র থাকা কারনে। আর না হলে খুব ভাল যারা donation দিচ্ছে, তাদেরও depend করছে সরকারি চাকরি। but আমরা যারা মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই বেসরকারি company উপর depend করে থাকতে হয়েছে। যে হাড়ে এ অবশ্যই। এটা

একদম। একদম, কারন এই জিনিস টা আমিও বাইরের jobs এর হাল

হ্যাঁ আমাদের per head না অবশ্যই আমি এটাও দেখেছি। হ্যাঁ কারন আমার নিজেরই আহ friend আছে, হ্যাঁ বল আমার নিজেরই দুটো friend আছে যারা হয়তো আমার সাথে same salary তে কাজ করছিল এখানে, তো আমি দেখলাম ওরা stage change করল যখন এখানে west bengal বা যেকোনো state থেকে অন্য কোন state এ যায় ওরা তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে এমনি salary টা increase করে দিচ্ছে। state change হওয়ার জন্য ওই হয়তো তোমার yearly পঁচাত্তর হাজার বা এক লাখের কাছাকাছি একটা amount বেশি হচ্ছে মানে full package এর উপর এটা increase করে দিচ্ছে। যেটা ওরা বলেই দিচ্ছে যে state change হলে তোমার এই salary টা একটু hide হবেই তারপর যদি তুমি কোন ভাল position এ আছো, একটা job ছেড়ে আরেকটা job এ apply করছ সেখানেও তোমাকে thirteen percent আর যদি তেমন ভাল postion এ যাচ্ছ তাহলে thirty percent এরকম increase করে দিচ্ছে যেটা বাইরের দেশের ক্ষেত্রে বললাম, সেটা কিন্তু আমাদের state এর ক্ষেত্রে হচ্ছে না। একটা খুব ভাল রকম

বিভিন্ন জায়গায় বিভিন্ন company already job থেকে তোর terminate

অবশ্যই সেটাই এই নয় সে আজ সেটাই একদম, তো এখন একদম একদম, কারন এ~এটা কিন্তু সত্যি ঠিকি বলেছও কারন আমি যেটা last time এ দেখলাম যে আমাদের এই covid এর সময় আমাদের company টা পুরোটাই বন্ধ হয়ে যায়। তো সেখানে প্রায় দেড় থেকে দু হাজার candidate ছিল পুরো candidate

তো সে ক্ষেত্রে সমস্ত process এবং যত candidate যে যে position এ ছিল same moment হয়ে গেল। moment হওয়ার পরে same salary তে আবার তোমাকে work from home এই কাজটা continue করিয়ে দিল। তো এটাও একটা ভাল দিক। যে হ্যাঁ একটা reputed company ইর সাথে থাকলে এই সুবিধা টা পাওয়া যায়। কিন্তু same same condition এ কিন্তু অনেক company আবার পুরো candidate ছাটাই করে দিয়েছে, আবার অনেক candidate কেও আর্ধেক salary তেও কাজ করিয়েছে। হ্যাঁ অবশ্যই।